আসার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান এটি।

গেটের ভিতরে কয়েকটি ছেলে এবং বাইরে দুইটি ছেলে পিছনে কিছু কয়েকটি সবুজ গাছ দেখা যাচ্ছে।

এক সাইড -এ একটি ঘর দেখা যাচ্ছে।

রাস্তার এক সারিতে অনেক কয়েলগুলি বিল্ডিং দেখা যাচ্ছে।

ব্যারিকেটের এই দিকে একটি মহিলা দেখা যাচ্চে

এখানে একটি জাতীয় কোনো প্রোগ্রাম চলছে।

উপরে কিছু লাইট দেখা যাচ্ছে এবং কিছু ফ্ল্যাগ লাগানো আছে।

ক্যাম্পটির গেট বাঁশের তৈরি।

লোকটি সাদা কালার এর শার্ট এবং জিন্স প্যান পরে আছে।

লাইব্রেরিতে অসংখ্য বই ধর বই আছে।

এক সাইডে ওয়ালে একটি মেয়ের পেইন্টিং দেখা যাচ্ছে।

একটি মই দুইটি মহিলা লোককেও দেখা যাচ্ছে।

ছোট্ট ছোট্ট কয়েকটি ঘরের মতো দেখা যাচ্ছে।

এটি একটি উদ্যান দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ চলছে।

এখানে একটি লোক আরেকটি লোকের হাতে ট্যাটু লাগিয়ে দিচ্ছে।

এখানে একটি ওভার ব্রীজ দেখা যাচ্ছে।

পেট্রোলপাম্পটির পিছনে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে গোলাপি কালারের।

একটি দোখানে কসমেটিকের জিনিস বিক্রির জন্য তিনটি মহিলারা দাঁড়িয়ে আছে।

ইট গাথানো মত মনে হচ্ছে।

গেটে অনেক লোক বার হচ্ছে এবং ঢুকছে।